কিছু কয়েকটি টিন দেখতে পাচ্ছি। হলুদ কালার এর পোস্টার দেখতে পাচ্ছি অনেক গুলো লাইট দেখতে পাচ্ছি একটি হলুদ কালার এর ব্যানার দেখতে পাচ্ছি কিছু নীল কালার এর চেয়ার দেখতে পাচ্ছি নীল কালার এর দেওয়াল দেখতে পাচ্ছি।

একটি হলুদ পাইপ দেখতে পাচ্ছি কিছু চাকা দেখতে পাচ্ছি এটি একটি সাইকেল -এর দোকান দেখতে পাচ্ছি একটি বাস দেখতে পাচ্ছি কিছু টায়ার ঝোলানো দেখতে পাচ্ছি একটি--

একটি নীল কালার এর ম্যাপ দেখতে পাচ্ছি । একটি সবুজ কালার এর ব্ল্যাক দেখতে পাচ্ছি । একটি হলুদ কালার এর কাপড় দেখতে পাচ্ছি। একটি প্লাগ দেখতে পাচ্ছি। একটি তার দেখতে পাচ্ছি।

দুটি লোক দাঁড়িয়ে ফটো তুলতে দেখতে পারছি একটি গায়ে নীল কালার এর ব্লেজার পড়ছে লাল কালার এর একটি শাড়ী পরে আছে এবং একটি নেম-- কাপড় দেখতে পারছি একটি দেয়াল দেখতে পারছি এটি অন্ধকার দেয়াল। .

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু উচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং টির সাথে কিছু পুতুল দেখতে পাচ্ছি। কিছু বই পড়তে দেখতে পাচ্ছি। কিছু দেখতে পাচ্ছি।